সামনে একটা বড় রুম দেখতে পাচ্ছি। রুম -টি অনেকটি বড়।

হলো গোলাপি কালার এবং সামনে একটা ফ্যান -ও দেখতে পাচ্ছি।

এবং তাদেরকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।

সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টা অনেকটি বড়।

মোটরসাইকেল দেখতে পাচ্ছি সামনে অনেক মোটরসাইকেল লেখা আছে ।

এবং সামনে একটা পাহাড় ও দেখতে পাচ্ছি। পাহাড়টা অনেকটি বড়।

এবং পাহাড়টি খুব সুন্দর লাগছে দেখতে ।

স্যালুন -টির মধ্যে অনেকরকম জিনিস দেখতে পাচ্ছি সামনে একটা আয়না দেখতে পাচ্ছি।

একটা মূর্তি ও দেখতে পাচ্ছি। মূর্তি টা দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের।

কিছু প্যান্ট জামা মেলা আছে।

পেট্রোল পাম্প -এর কালার হলো সাদা কালার ।

সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টি অনেকটি বড় এবং বিল্ডিং টির কালার হলো সাদা কালার এবং বিল্ডিং টির নীচেতে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

সামনে একটা লাল রঙের সাইন বোর্ড দেখতে পাচ্ছি সাইন বোর্ডে কিছু লেখা আছে এবং তার সামনেই একটা গাছ দেখতে পাচ্ছি গাছটি অনেকটি বড়।

ও তার সাইড -এ একটি লরি ও দেখতে পাচ্ছি। লরিটি অনেকটা বড়। খুব সুন্দর লাগছে দেখতে।

সামনে একটা হসপিটাল দেখতে পাচ্ছি হসপিটাল -টি অনেকটি বড় এবং হসপিটাল -টির কালার হলো সাদা কালার হসপিটাল -টির রুম -টির মধ্যে--

সামনে একটা স্টেজ দেখতে পাচ্ছি। স্টেজটি অনেকটি বড় এবং স্টেজটিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। স্টেজের মধ্যে একটা সান্তাকে দেখতে পাচ্ছি। সান্তার পাশে--

বেলুন এবং অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি। একটা কেক ও নামানো হ --

সামনে একটা নদী দেখতে পাচ্ছি। নদীটি অনেক বড় এবং নদীর জলটা দেখে মনে হচ্ছে ঘোলা এবং নদীর জলটি কালার হলো হলুদ কালার ।

সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটি অনেকটি বড় এই মন্দিরটি খুব পুরোনো মনে হচ্ছে। মন্দির ডিসাইন -টি খুব সুন্দর লাগছে মন্দিরটির রং হলো লাল কালার ।

সামনে একটা হাট দেখতে পাচ্ছি হাটটি অনেকটা বড়ো ওহ হাটের মধ্যে অনেকজন অনেক সবজি বিক্রি করছে এবং অনেকরকমের জিনিস বিক্রি করছে হাটের মধ্যে অনেক ভিড়ভাট্টা দেখতে পাচ্ছি।

এবং সামনের ডিসাইনটা খুব সুন্দর ভাবে করা হয়েছে এবং খুব সুন্দর সুন্দর নকশা করে দেয়া আছে বাড়িটির সামনে অনেক লোকজনের ভিড়ভাট্টা দেখতে পাচ্ছি।

বাথটব মতন জিনিস করা আছে এবং তাতে জল রাখা আছে এবং অনেক কচ্ছপ তাতে ঘুরে বেড়াচ্ছে এবং পাহাড়ে উঠে --

একটি বড় পাঁচিল দেওয়া আছে । এবং সামনে একটি লাইট ও দেখতে পাচ্ছি । লাইট - টি অনেকটা বড় ওর পাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি । গাছপালা গুলি অনেক বড় বড় ।

গোলাপি কালার এবং মাথার কালার - টি হলো সাদা কালার । এবং খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভাবে ডিসাইন করা হয়েছে । এবং সামনে একটা সিঁড়ি আছে সিড়িটিও খুব সুন্দর লাগছে দেখতে ।

অনেক লোকজন -গুলি বাস -এ চাপাচাপি ও অটো -র চাপাচাপি কর--

সামনে কিছু জমি দেখতে পাচ্ছি জমিগুলোতে ধান লাগানো আছে এবং খুব সুন্দর ধান হয়েছে সামনে একটা কারখানা দেখতে পাচ্ছি কারখানা গুলি বড় বড়।

বড় বড় সামনে অনেক লোকজন কে দেখতে পাচ্ছি।

সামনে একটা বড় রুম দেখতে পাচ্ছি। রুমটি মনে হচ্ছে এটি একটি ক্যারাটে সেন্টার এবং অনেক বাচ্চারা একই রংয়ের সাদা রংয়ের ড্রেস পরে।

ব্যায়াম করছে এবং খুব সুন্দর লাগছে দেখতে পর পর লাইন হয়ে ব্যায়াম করছে রুমটি অনেকটি বড় সামনে একটা ফ্যান দেখতে পাচ্ছি।